সামনে একটি কালো ব্যাগ মেঝেতে পড়ে রয়েছে।

এখানে ছবিটির মধ্যে একটি ঘরের ভিতরের অংশ দেখা যাচ্ছে।

সামনে একটি ডাইনিং টেবিল ও চারটি চেয়ার দৃশ্যমান।

ছবিতে একটি শ্রেণীকক্ষ বা ল্যাবরেটরি দেখা যাচ্ছে যা সম্পর্কিত সিভিল ইঞ্জিনিয়ারিং বা সার্ভিসিং সম্পর্কিত।

সামনে সবুস ঘাসের মদ্যে একটি সয়ংসক্রিয় পানির ফোয়ারা দেখা যাচ্ছে।

ব্যাকগ্রাউন্ডে কিছু গাছপালা লালচে পাতাও দেখা যাচ্ছে।

বাঁদিকে একটি গাড়ি দাঁড়িয়ে রাখা রয়েছেম।

দোকানটির ভিতরে অনেকগুলি মানুষকে দেখা যাচ্ছে।

এই ছবিটি একটি ধূসর রঙের টয়েটো ইনোভো গাড়ি দেখা যাচ্ছে।

গাড়িটি একটি পার্কিং এলাকায় রাখা হয়েছে।

ভবনগুলিতে লাইট জ্বলতে দেখা যাচ্ছে।

থাপনাটির পেছনে একটি বড়ো তারার আকৃতির জানালা দেখা যাচ্ছে।

এগুলো সম্ভবত শিল্পে ব্যবহারের জন্য ঢালাই করা লোহার বা ইস্পাতের অংশ।

সামনে কেউ ছোটো ছোটো আকারের ধাতব অংশ রয়েছে যা সম্ভবত একই উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

ছবিতে একটি পুরুষ মানুষ দেখা যাচ্ছে।

এই ছবিতে দেখা যাচ্ছে একটি দোকানের ভিতরের একজন মহিলা এবং একটি শিশু।

বিল্ডিংটির সামনে অনেক গাড়ি চলতে দেখা যাচ্ছে।

দোকানটিতে একটি মানুষ বসে রয়েছেন।